খাচ্চে মাস্ক পরে একজন দুজন বচে বসে আছে বেঞ্চ -এ --

তিন চারটা ধাপের মতো সিঁড়ি আছে।

উমম বাইক আছে বাইকটা ঠিক করছে মনে হয় উমম পাইপ রাখা আছে ।

এদিকে মনে হচ্ছে মাঠ আছে ।ফাঁকা রাস্তা-আ টিন আছে ওপরে-এ ।

নীল রং করে এ.সি লাগানো আছে। এরপরে সাদা রকমের লাইট জ্বলসে। মেঝেতে টাইলস আছে।

দেওয়াল আছে আরও অনেক কিছু আছে ।

এটা মনে হয়েছে একটা এটা মনে হচ্ছে একটা কোনো হবিস অফিস আছে। একটা অফিস টার মধ্যে বাইরে উ গাড়ি রাখা আছে বুলেরো ।

দেখাচ্ছে এইরকম দশ টাকার দশটা ছবি দেয়া রয়েছে।

উঁ তিন রকম এর থা আলমারি রাখা আছে তিনটা।